এর দুইজন মানুষ দাঁড়ানো আসেন।

এখানে একটা ন্যাচারাল সিনারি আসে যেখানে অনেকগুলা গাসপালা আসে।

এখানে একটা দোকান আসে।

এইখানে দুইটা বাঁশ ঝুলানি আছে।

চার্চের মইধ্যে তিনজন পাদরি আসে।

মাঠের উপরে খোলা ঘাস আসে।

দোকানের মধ্যে একটা গ্লাসের দরজা আসে।